এখানে দেখা যাচ্ছে যে এটি একটি কোন স্কুল আ সামনে রয়েছে বাস ইয়েলো কালার স্কুল বাস সেখানে উম সব মেয়ে--

ছাত্রী সবাই ইয়োগা ব্যায়াম করছে হোয়াইট ড্রেস পরে। হুম স্কুলের কালার হোয়াইট ড্রেস । সবাই একসঙ্গে খুব সুন্দর ভাবে ইয়োগা কর --

এখানে দেখা যাচ্ছে যে এটি একটি আ কোন পার্ক । সেই পার্কের গেট খোলা রয়েছে এন্ট্রি করার জন্য।

অনেক দোকান রয়েছে দোকানে কয়েকটি কাজ রয়েছে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে ।